না না এটাতো job জন্য এগুলা দেওয়া লাগে না। ওরা sponsorship দিলেই পেয়ে যায় আর সমস্যা নাই যে হচ্ছে আমরা Sponsorship করতেছি এখানে IELTS কোনো english profeciency দেখানো লাগে না। আসলে job গুলোতো এগুলা এমন ভাবে Interview বা বিভিন্ন Process এর মধ্য দিয়ে নেয় যে এখানে কোনো english testing লাগে না। হ্যাঁ, তাহলে তো এই জন্য অনেকেই দেখি আর এখন যেহেতু এই covid nine মানুষ কে শিখাই দিয়ে গেছে যে কিভাবে remote job করা যায়। তো সে ক্ষেত্রে আমি দেখতেছি বাংলাদেশে আমার পরিচিত অনেকেই আছে যারা। বাহিরের দেশে অনেক বড় বড় recognized আহ যে software company বা অন্যান্য company আছে যেখানে আহ মানে আপনার accounting থেকে শুরু করে HRmanagement সব team lead সবই। দেশের বাইরে, মানে দেশের বলতে আমাদের দেশে থেকেই হচ্ছে কাজ গুলো করতেছে ।তো আশা করতেছি যে সামনে মনে হয় এই রকম আরো অনেক opportunities আসবে। যারা দেশে থেকেও এবং দেশের বাহিরে অনেক

মোটামুটি গ্রামের মায়া যদি না থাকে তাহলে সবাই দেশের বাইরে পাড়ি জমাবে এরকম আমার মনে হয় হ্যাঁ এখন অবস্থা তো ওই রকমই আমার তো মাঝে অনেকেই। এ বলছে আর কি সামনেএ এ আছে এই ক্ষেত্রেই অবশ্যই বিবেচনা করা দরকার যে আসলে দেশের সরকারের ও বিবেচনা করা দরকার যে এই ধরণের talented মানুষ গুলা যখন দেশের বাহিরে চলে যাচ্ছে তখন আসলে তাদের নিয়ে ও ভাবা দরকার।

যেরকম আমি দেখছি south korea এ রকম করছে south korea বা চীন এরা ওদের সবাই রে ফেরত নিয়ে আসে। আর কি এরা PhD বা masters রা PhD বা যারা বাইরে যত পড়ুক না কেন সবাই কে আবার দেশে ফিরিয়ে আসে একটা ভালো বেতন দেয়। কিন্তু আমাদের তো বেতন ওতো ভালো offer করে না তো এই জন্যে সবাই বাইরে চলে আসে। আমার মনে হয় government থেকে একটা যদি ইয়ে হচ্ছে ভালো ধরণের Initiative নেয় এবং অনেক গুলা private company গুলাও যদি এ রকম initiative নেয় যে হ্যা। আহ যে ভালো ভালো যারা আছে দেশের বাহিরে আছে তাদের কে এনে বাংলাদেশে একটা infrastructure গড়ে তোলা। বা ভালো কিছু তৈরী করা দেশের মানুষের বা দেশের জন্য কাজ করা। কারণ এটাও আমি অনেক জায়গায় দেখছি যে আমাদের দেশে অনেকেই আছে বা অনেক প্রতিষ্ঠান আছে যারা বাহিরের দেশে government এর অনেক বড় বড় Project handle করে। আমাদের দেশের মানুষ গুলা তো সুতরাং আসলে আমাদের দেশের মানুষের মানে যারা student বা teacher বা যে ধরণের faculties আছে তারা আসলেই possible কিন্তু আমার মনে হয় পর্যাপ্ত opportunities এর অভাবে বা lab facilities এর অভাবে এগুলা আসলে বাস্তবায়ন হচ্ছে না। আপনার কি মনে হয়? হ্যাঁ হ্যাঁ আমার তো সেরকম কারণ সবাই অনেকে চায় দেশে থাকতে কারণ দেশে থাকতে দেশে থাকা একটা আলাদা শান্তি আর কি। বাইরে থাকা মানেই বিদেশ বিদেশ মনে হয়। কিন্তু অনেকে সুযোগ টা পায় না। এখান থেকে মনে করো PhD করে আমি একটা research মধ্যে দিয়ে আছি। কিন্তু দেশে যদি আমি যাই। তখন হচ্ছে একেবারে পুরো হয় শুধু পড়াতে হবে। এছাড়া আর কোনো পথ নাই আমার। আমি যে বিষয়ে আমার পারদর্শী সে বিষয়ে আমার কোনো আহ ইয়া হবে না আর কি। আমি সে বিষয় নিয়ে কাজ করতে পারবো না। না এটা অবশ্যই আহ ঠিক যে আমাদের ও চিন্তা করা উচিত যে আমার ও কিভাবে এই কাজ গুলা করতে পারি। বা government এর ও এই ভাবে চিন্তা করা উচিত। এখন এটা সময় লাগবে কারণ একটা এখন আপনি তো সরকারের Infrastructure এর দিকে বেশি মনযোগ দিচ্ছে তখন আস্তে আস্তে শিক্ষার প্রতি মনযোগ দিবে তখন আর কি। হ্যাঁ তবে আমার কাছে মনে হয় কি যে। বাংলাদেশে যারা top level আছে। Top level আমি বলতে চাই যে university গুলা আছে আহ প্রকৌশল ও পরিচিতি university গুলা university যে faculties আছে তারা যদি উদ্যোগ নেয় যে বড় ধরণের কোনো কিছু একটা করা তাহলে আমি মনে করি বাংলাদেশে যে। hightech park গুলা হচ্ছে সেই park এ অবশ্যই তাদের কে যদি একটা opportunity দেওয়া হয় যে তারা এইখানে lab facility পাবে। কোনো government তাদের কে help করবে বা যত ধরণের সহযোগিতা আছে সেগুলা করতে পারবে। তা হলে মনে হয় কিছুটা হলেও আহ এগোবে বলে আমার মনে হয়। আপনার কি মনে হয় আসলে কি এভাবে দিলে কি আসলে সম্ভব যে যারা talented আছে তাদের কে দেশে রাখা। সে তো অনেক process আছে। অনেক ব্যাপার কারণ এটা সরকারের সদিচছা থাকা লাগবে। আবার আহ সরকারের সদিচ্ছা থাকা লাগবে আবার হচ্ছে আমাদের যারা বাহিরে থাকবে তাদের ও সদিচ্ছা থাকা লাগবে। অনেকে আসতে চায় না আর কি না আমি অনেকের দেখছি যারা দেশের বাহিরে থেকে পরে দেশে এসে আহ উদ্যোক্তা হচ্ছে বা বিভিন্ন কাজ করতেছে বা তাদের যে মেধা বা যে ধরণের কাজ আসলে করা দরকার ছিল। বা government আহ বা দেশে সে ধরণের সুযোগ না থাকার কারণে অনেক সময় হতাশা হয়ে তখন নিজেরা আহ উদ্যোক্তা বা নিজেদের মতো করে আর কি চলতেছে। but দেশের বাহিরে তাদের সুনাম এবং দেশের বাহিরে অনেক। ক্ষেত্রে তাদের অবদান অনেক বেশি, কিন্তু শেষের দিকে তারা বাংলাদেশে এসে ওই ধরণের opportunity না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে পরে। হম এটা ঠিকই। এ ক্ষেত্রে আমার মনে হয় যে আসলে ওই যে এখন কেন বাংলাদেশের মানে তাদের ছেলে মেয়েদের বাহিরের দেশে পাঠাচ্ছে শুধু একটাই কারণ সেটা হচ্ছে যে বাংলাদেশের অনেকেই মনে করতেছে যে এ দেশে থেকে তাদের যে সন্তান সন্ততিদের পড়া শোনা বা career বা job security এটা নিয়ে অনেকে শঙ্কিত। হম ঠিক আছে। যার ফলে দেশের বাহিরে হচ্ছে আপনার নিয়ে যাচ্ছে। তবে এটা বেশি দিন যাবে না যত দিন আসলে ওই।

okay দক্ষিণ আফ্রিকায় ভারতীয় গণ ভারতীয় গণ একান্ত যে নজির ইতর কি ভদ্র ভারতীয় মাত্রই সেখানে কলি জ্বলিয়া, অনিহির্ত হইয়া থাকে, এবং ভারতীয় বিদ্যালয়ে শিক্ষা শিক্ষকগণকে কুলি master ভারতীয় দোকানদের কন দোকানদারগণকে কুলি দোকানদার বলা হয়, দাদা দাদা আবদুল্লাহ ও মোশো হাবিব কাশিম নামে দুই জন বোম্বাই বাসী ভদ্রলোক যেখানে যেখানে জাহাজের মালিক তাহাদের, জাহাজের কুলি জাহাজ কুলি জাহাজ সংজ্ঞা লাভ করিয়াছে এই কোলো এই কোলান্ডা কোলান্ডা ভেলু ফিলে এন্ড কোং নামে এক সম্ভ্রান্ত মাদ্রাজি কোম্পানি ডারবান বন্দরে বৃহৎ অট্টালিকা শ্রেণী নির্মাণ করিয়াছেন ওই অট্টালিকা শ্রেণীকে কুলি source এবং উহার মালিকগণকে কুলি মালিক বলা হয়, যেখানে রেলের ও ট্রামের কর্মচারিগণ কর্মচারিগণ কতৃপক্ষের প্রতিবাদ সত্বেও আমাদের প্রতি, পশুবত আচরণ করিয়া থাকে, তাতেই ফুটপাতের উপর চলাচলের চলাফেরা আমাদের পক্ষে নিরাপদ নহে, তাহা হইতে তাহা হইলে, হয়ত ঠেকিয়া ঠেলিয়া ফেলিয়া দিবে অথবা অপমান করিবে চার্লস ভারলেম কোথাও কোথাও একস্থান হইতে স্থানান্তরে যাইতে হইলে

গাড়ির বাহিরে বসিয়া যাতনা সহিতে হইত, hotel এ আমরা স্থান পাইনা, এমনকি শ্বেতাঙ্গ অধিসীত স্থানে কোন সম্ভ্রান্ত, ভারতবাসীর পক্ষেই সামান্য জলযোগে সংগ্রহ করাও দুস্কর, কিছুদিন পুর্বে, একদল, শ্বেতাঙ্গ নেতালের ডান্ডি পল্লীতে একখান ভারতীয় দোকানে, অগ্নিসংযোগ করিয়াছিল ভারতীয়গনদের প্রতি এই বিজা বিজাতীয় ঘৃণার অভিব্যাক্তি দক্ষিন আফ্রিকার নানা রাজ্যে ভারতীয় গনের স্বাধীনতার সংকোচ সংকোচ আইন কানুনে পরিস্ফুট হইয়াছে মাদ্রাজে উল্লিখিত বক্তৃতা করিবার তিন বৎসর পূর্বের অর্থাৎ যে সময়ে দক্ষিন আফ্রিকার উপনিবেশিক শ্বেতাঙ্গ সম্প্রদায়ের ভিতর ভারতীয় বিদ্বেষ প্রজল প্রজলনমুখ ধূমের ন্যায়ে ঘন ঘনায়িত হইতেছিল

সাম্য স্বাধীনতার লীলাভুমি বিলাতে আফ্রিকার কত প্রভেদ শুধু ভারতীয় বলিয়া তাহাকে অনেকবার বিপাকে পড়িতে হইয়াছিল, তিনি মেটালের সুপ্রিমকোর্টে, Advocate advocate রূপে প্রবেশ প্রার্থী হলেও ততত্র ততত্র আইনি আইন সমিতি এই বলিয়া আপত্তি তুলিলেন যে, কৃষ্ণকায় ব্যাক্তি গৌরব লাভ করিতে পারি না, পারে না, যাই হোক, ধীর বুদ্ধি বিচারক এই আপত্তি শুনিলেন না পরে আদালতে তাহাঁকে, ব্যারিস্টার শিরস্থান উন্মোচনে নিয়মিত্ত কর্কশ কণ্ঠে আদেশ করা হইলো শ্রীযুক্ত গান্ধী একান্ত বিরক্ত হইয়া আদালত ত্যাগ করিলেন এবং কামরা হইতে ট্রান্সবুল ট্রান্সবুল গমনকালে ট্রেনের গার্ড তাহাকে প্রথম কামরা হইতে জোড় পূর্বক নামিয়া নামাইয়া দিয়েছিল বলা বাহুল্য শ্রীযুক্ত যুক্ত গান্ধী প্রথম শ্রেণীর টিকিট ক্রয় করিয়া সেই কামরায় প্রবেশ করিয়াছিলেন কিন্তু তিনি গার্ডের আচরনে ক্ষুণ্ণ হইয়া ভাবিলেন এই কি সেই ন্যায়দন্ডকারী দুর্বলের সহায় ব্রিটিশের আশ্রিত রাজ্য এই রূপ লাঞ্ছনা শ্রীযুক্ত গান্ধীজী বহুবার সহ্য করিয়া হইয়াছিল বহুবার সহ্য করিতে হইয়াছিল তিনি নিজের জন্য যতটা বেদনা বোধ করিতেন ততধিক বেদনা স্বদেশবাসীর জন্য অনুভব করতেন কিন্তু উপায় কি যে মামলা যে মামলা সুত্রে শ্রীযুক্ত গান্ধী দক্ষিন আফ্রিকা গিয়েছিলেন তাহা তাহা আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দের প্রারম্ভে শেষ হইয়া গেল তিনি ভারতে প্রত্যাবর্তনে নিমিত্ত প্রস্তুত হইলেন নেটালের ভারতিয়গন একটি বিদায় ভোজের আয়োজন করিয়া তাহার যথা যথাযোগ্য সম্বর্ধনা করিলেন ভোজের দিন শ্রীযুক্ত গান্ধী নেটালের এক খানি সংবাদ পত্রে আকস্মাৎ এইসব এই সংবাদ পাঠ করিলেন যে ততত্র ব্যবস্থাপক সহায়িক সদস্য নির্বাচনে ভারতীয় গন ভোটদানের যে অধিকার এ তাবৎ এ তাবৎ কাল ভোগ করিয়া আসিতেছেন এবং তাহা অপরনের অপূরণের নিমিত্ত নিমিত্ত শীঘ্রই একটি বিল উপনিবেশিক পার্লামেন্ট পেশ করিলে এবং তৎপর ভারতীয়গণকে অটো পিঠে বাধিবার উদ্দেশ্যে আরও বহুবিধ আয়োজন চলিবে শ্রীযুক্ত গান্ধী বুঝিলেন এবার সত্যই সত্যই পশ্চিম গগনে ঘোর কৃষ্ণবর্ণ মেঘ দেখা দিয়েছে শীঘ্রই প্রবল ঝঞ্ঝা উঠিবে তাহাতে অভাগ্য

শ্বেতাঙ্গ সম্প্রদায়ের তুল্য অধিকার বোধ করিতেন অর্থাৎ প্রাপ্ত বয়স্ক যে কোনো তোর শ্বেতাঙ্গ বা ভারতীয় পুরুষ পঞ্চাশ পাউন্ড অর্থাৎ সাড়ে সাত শত টাকা মুল্যের স্থাবর সম্পত্তির অধিকারি হইলেও বা বার্ষিক দশ পাউন্ড দেড় শত টাকা খাজনা দিলে ব্রিটিশ প্রজা বলিয়া তাহার নাম ভোটা ভোটা ভোটদান গণের তালিকায় স্থান পাইত কাফ্রি ~ কাফ্রিগনের ভোটদান সম্বন্ধে পৃথক নিয়ম প্রচলিত ছিল সুক্রাবৃদ্ধি অনুযায়ীই সুক্কাবুদ্ধি গান্ধীজি উনুমানে বুঝিলেন যে অতঃপরে ভারতীয়গণকে আইনের চোখে কাফ্রিদের তুল্যহীন করা হইবে তিনি এই বিপদ বার্তা তিনি এই বিপদবার্তা ভোজসভায় সম্মিলিত ভারতীয়গণকে জানাইলেন তাহারা আপনাদিগকে নাবিকহীন নৌকায় আরোহীর ন্যায় একান্ত অসহায় বুঝিয়া শ্রীযুক্ত গান্ধিকে দক্ষিন আফ্রিকার থাকি থাকিবার জন্য সহকারে ধরিয়া বসিলেন এখন শ্রীযুক্ত গান্ধী কোন পথ যাইবেন? স্বদেশের স্বজনমণ্ডলীর মধ্যে ব্যারিস্টারি করিয়া তাহার ন্যায় মেধাবী যুবক অবশ্যই বিপুল বৃত্তের অধিকারি হইতে পারিতেন সকলের সম্মানভাজন হইবেন এইরূপ আশা অসঙ্গত নহে এইরূপ আশা অসঙ্গত নহে তবে তিন তবে তিনি দক্ষিন আফ্রিকায় অতি অল্প দিনের জন্য গিয়া নানারূপ লাঞ্ছনা ভোগ করিয়াছেন তথ্যত ভারতীয় সমাজ তাহার তুল্য শিক্ষক নহে তাহাদের তাহাদের কাহার কাহারও সহিত তাহার আত্মীয়তা নেই এমনকি পূর্বে আলাপ পরিচয় পর্যন্তও ছিলনা সেখানে ব্যারিস্টারি করিয়া তেমন লাভের আশা করাও বাতুলতা মাত্র বরং পদে পদে নির্যাতন এবং অবমাননা সহ্য করিতে হইবে, হইবে, এরূপ এরুপ অবস্থায় কয়জন যুবক কয়জন যুবক, বিদেশে পরের জন্য নিজের উজ্জ্বল ভবিষ্যৎ জনা জলাঞ্জলি দিতে পারে পারো পরার্থই পরার্থই কো প্রান গান্ধী দক্ষিন আফ্রিকায় ভারতিয়গনের বিপদে বিচলিত হইলেন তিনি তাহাদের অদৃষ্টের সহিত নিজের অদৃষ্ট মিলাইয়া দিলেন তাহার পরস্পর্শে তৎক্ষণাৎ উপনিবেশিক পার্লামেন্টে এই মর্মে তার প্রেরিত হইলো যে ভারতিয়গনের সম্বন্ধে ~ সংকল্পিত বিলটি যেন তাড়াতড়ি আইনে পরিণত হয় শ্রীযুক্ত গান্ধী দেখিলেন ভারতিয়গনের স্বার্থ~স্বার্থরক্ষার্থ একটি সভা প্রতিষ্ঠা না করিলে সমাবেত ভাবে কার্য করা সম্ভবপর সম্ভব

নেটাল ইন্ডিয়ান কংগ্রেস নামে একটি মহাসভা প্রতিষ্ঠিত হইলো শ্রীযুক্ত গান্ধী ওই সভার honorary secretary নিযুক্ত হইলেন তাছাড়াও অনেক ক্ষুদ্র সভাসমিতির নানা স্থানে লোকমত গঠনে প্রবৃত্ত হইলো শ্রীযুক্ত গান্ধীর অধিন এ একদল ত্যাগী কর্মঠ ভারতীয় যুবক স্বদেশীগণের হিত ~ হিতসাধন গল্পের প্রস্তুত হইতে লাগিল তাহার অদ্ভুত চরিত্রবল অন্যান্য সাধারণ সহিষ্ণুতা আদর্শ আতুরসেবা কঠোর সংযম ~ কঠোর সংযমভাস আড়ম্বরহীন আচরন একনিষ্ঠ সত্যবাদিতা এবং নিষ্কলঙ্ক পরার্থপরতা সৌন্দর্শন করিয়া সকলে স্তম্ভিত হইলো মনে করিল শ্রী ভগবান তাহাদেরই উদ্ধারে নিমিত্ত এই দেবদূত টিকে প্রেরন করিয়াছেন অতঃপর উপনিবেশিক পার্লামেন্টে উত্থাপিত ভারতীয় বিলটি নাকচ করবার করবারই জন্য নবীন কংগ্রেসের পক্ষে উৎসাহী গান্ধী অনেক চেষ্টা করিলেন কিন্তু কোনো ফল হইল না প্রস্তাবিত বিলটা যথা রীতি পাস হইয়া এশিয়াবাসীর বহিষ্কার আইন নাম ধারন করিল আইনের মর্ম এই যে এশিয়াবাসী মাত্রেই ভোটের অধিকার ভ্রষ্ট হইবেন কোনো নতুন আইন পাস হইলে তাহা প্রবর্তনের পূর্বে বিলাতি কতৃপক্ষের মঞ্জু~ মঞ্জুরি লইতে হইবে লইতে হইবে শ্রীযুক্ত গান্ধী উল্লিখিত আইনের বিরুদ্ধে বহু ব্যক্তি সাক্ষরিত একখানি যুক্তিপূর্ণ দরখাস্ত বিলাতে তৎকালীন উপনিবেশিক উপনিবেশ সচিব

সম্রাটের মঞ্জুরি রদ করিয়া দিলেন ফলে আইন জলে সততা ছিন্ন হইল উপনিবেশ কর্তৃপক্ষ উল্লিখিত বিলটি প্রত্যায়িত করলেন কিন্তু সঙ্গে সঙ্গে আরও একটি বিল উপনিবেশিক পার্লামেন্টে পাশ হইল শেষোক্ত বিলটি আইনে পরিণত করিবার পূর্বে উপনিবেশিক কর্তারা তাকে মিস্টার চেম্বারলেনকে দেখাইয়া লইয়াছেন সুতরাং এবার ভারতীয় গণের পক্ষে প্রবল আপত্তি সত্তেও নতুন আইন মঞ্জুরি লাভ করিতে বিলম্ব ঘটিল না উল্লিখিত আইনের মর্ম এই যে

গভর্নরের ছাড়পত্র ব্যাতিত ভোট ভোটদা দাত্রীগণের ভোটদাত্রিগনের তালিকাভুক্ত হইবে না তবে যাহাদের নাম ইতিপূর্বেই ওই তালিকায় স্থান পাইয়াছে তাহাদের অধিকার পূর্ববৎ পূর্ববৎ বজায় থাকিবে শ্রীযুক্ত গান্ধী দেখিলেন একেই তো ভারতীয় গণের মধ্যে ভোটদাতার সংখ্যা অতি অল্প তদাপরিম যদি ~ প্রকারান্তরে তাহাদের ভোটের অধিকার করিয়া অধিকার কারিয়া লইয়া হয় তাহা হইলে আইনের চোখকে তাহারা ছোটো হইবে পরুন্তু ব্যবস্থায় সবাই তাহাদের মনবত মনমত সভ্য নির্বাচনের সুবিধা ক্রমশ লিপ্ত হইয়া বারোই সম্ভব তিনি ভারতীয়গণকে ভারতীয়গণের পক্ষে ঘোষণা করলেন যে নির্বাচনমূলক শাসন প্রতিষ্ঠান ভারতেও রয়ে গেছে সুতরাং নতুন আইনটি এশিয়াবাসীর পক্ষে যদি বা প্রযোজ্য হয় ভারতীয়গণের সম্বন্ধে কিছুতেই খাটিবে না ইহার বিরোধী ইহার বিরোধের প্রথম স্তর ভারতীয় রাজনৈতিক প্রতিযোগিতার ক্ষেত্র হইল ক্ষেত্র হইতে অপ

ভারতীয় অধিবাসীগণকে অধিবাসীগণের সম্বন্ধে তাহাদের মনে হয় ধারণা জন্মেছিল ভারতীয়গণ যে আর্য সন্তান বাস বশিষ্ঠের বংশধর তাহারাই যে জগতের সভ্যতার প্রথম আলোক শিখা জ্বালিয়েছেন জ্ঞ্যান বিজ্ঞ্যানের উন্মেষনায় একদিন জগতে গুরুর আসন অধিকার করিয়াছিল এ সংবাদ দক্ষিন আফ্রিকার শ্বেতাঙ্গ উপনিবেশিক উপনিবেশিকগণের কর্ণের কখন পৌঁছে নাই তাহারা মনে করিতেন ভারতীয় মাত্রেই কুলি কুলি যখন শ্বেতাঙ্গদের সমান আসন পাইতে পারেনা এইদিকে স্বাধীনজীবী ভারতীয়গণ দক্ষিণ আফ্রিকার বাণিজ্যর ক্ষেত্রে উত্তরোত্তর প্রতিষ্ঠা লাভ করিতেছিল কোথাও কোথাও তাহারা শ্বেতাঙ্গদের বনিকগণের সহিত সমকক্ষতা করিতেন তাহাদের তুল্য সুলভে বা সল্প মাত্র জিনিসপত্র সরবরাহ করা শ্বেতাঙ্গ বনিকদের পক্ষে সহজসাধ্য নহে কারণ তাহাদের বাবদ ব্যয় অনেক অনেক অধিক, কাজেই স্বাধীনজীবি ভারতীয় গণের দেশান্তরীত করিবার জন্য আইনের এক নতুন ফাঁদ পাতা হইল,

কার্য ত্যাগ করিতে পারবে না, স্ত্রী, স্ত্রী পুত্রাদি সহ বিনা ভাড়ার কার্যস্থানে নিতে হইবে, নিজেরও পরি নিজের ও পরিজন বর্গের আহার এবং বাসস্থান, বিনামুল্যে পাইবে, প্রথম বছর মাসে দশ শিলিং মানে সাড়ে চার টাকা বেতন প্রদত্ত হইবে, পরের প্রতি বৎসর বত বৎসরান্তে, মাসিক বেতন এক শিলিং মানে বারো আনা বাড়িবে চুক্তির কাল উচিত হইলে কোনো শ্রমিক যদি আরও পাঁচ বৎসর কাল শ্রমিক আহ কাল স্বাধিন শ্রমিক রুপে তথায় অবস্থান করে তাহলে বিনা ভাড়ায় প্রত্যাবর্তন করিতে পারে ইহার পরিবর্তে নেটাল গভর্নমেন্ট এর নিম্নলিখিত শর্তেও এক নতুন আইনের খসড়া প্রস্তুত করতে খসড়া প্রস্তুত করতে অগ্রসর হইলেন প্রথম চুক্তির পাঁচ বৎসর অতীত হইলে শ্রমিকগণকে হয় ভারতে প্রত্যাবর্তন করিতে হইবে অথবা আজীবন নেটালের চুক্তিবদ্ধ ~ শ্রমিকরুপে কালাকি কালাকিবাদ করিতে হইবে শোষক্ত পন্থা বল জীবনের বেতন ক্রমশ বর্ধিত হইয়া নয় বৎসর পরে মাসিক এক পাউন্ড অর্থাৎ পনেরো টাকা দাঁড়াইবে কোনো শ্রমিক কোনো শ্রমিক চুক্তির দ্বারা ভারতে প্রত্যাবর্তন বা নতুন চুক্তিতে প্রবেশ না করিয়া নেটালে অবস্থা করিলে তাহা ফৌজদারি অপরাধ বলিয়া গন্য হইবে নেটালের কর্তৃপক্ষ ~ জানিতেন যে

যদি ওইরূপ শর্তে শ্রমিক পাঠাইতে স্বীকৃত না হয় তাহা হইলে নেহালের কৃষি কৃষি ক্ষেত্রগুলি আবার নেহালের কৃষি ক্ষেত্রগুলি

নতুন শর্ত গ্রহণের জন্য তৎকালীন বড়লাটের দ্বারস্থ হইলেন তাহাদের ~ নিরভিন্দাস বিষয়ে ভারত গভর্নমেন্ট অন্যান্য শর্তে স্বীকৃত হইলেন বটে কিন্তু কোনো শ্রমিক চুক্তির কাল অন্তে স্বেচ্ছায় স্বদেশে প্রত্যাবর্তন না করিলে বা নতুন চুক্তিতে আবদ্ধ না হইলে ফৌজদারি অপরাধে দন্ডিত হবে এই প্রস্তাবে সম্মতি দিলেন না নেটালের কর্তৃপক্ষ তখন অন্য উপায় আবিস্কার করিলেন তাহারা ফৌজদারি ~ দণ্ড প্রয়োগের পরিবর্তে নেটালের স্বাধীন ভারতীয়গণের ওপর বার্ষিক তিন পাউন্ড মানে পঁয়তাল্লিশ টাকা এবং মণ্ডকর মন্ডকর আদায় মন্ডকর আদায় করিতে কৃত সংকল্পক হইলেন আবাল বৃদ্ধ বনিতা ধর্না ধনি নির্ধন ইতর ভদ্র সকল স্বাধীন ভারতীয়কে জাতি ধর্ম নির্বিশেষে এই গুরু করভার বহন করিতে হইবে পাঠক মনে রাখিবেন ইহা সাধারণ শ্রমিকের ছয় মাসের বেতন জনপ্রতি বার্ষিক পঁয়তাল্লিশ টাকা মন্ডকর দিয়া কোনো শ্রমিক নিজের স্ত্রী এবং আহ স্ত্রী পুত্র কন্যার সংস্থান করিতে সক্ষম কাজেই নতুন আইন প্রবর্তিত হইলে ভারতীয় শ্রমিকগণকে চুক্তিকাল অন্তে হয় ভারতকে প্রত্যাবন করিতে হইবে নতুবা দাসখত লিখিয়া লিখিয়া দিয়া আজীবন দাসত্বের পাদুকা দাসত্বের সিধে বহন করিতে হইবে ইহা সুনিশ্চিত নেহালের শ্রমিকের জীবন শেষ পরিণাম এই শ্রীযুক্ত গান্ধী প্রস্তাবিত বিলের বিরুদ্ধে তুমুল আন্দোলন করিলেন আন্দোলন তুলে নিয়ে ভারতীয়র পক্ষে উপনিবেশিক পার্লামেন্টে তিব্র প্রতিবাদ পত্র ~ প্রেরিত হইল কিন্তু হায় কোন ফল হইল কোনো ফল হইল না

যাহারা তৎকালে দৃঢ়তা সহিত তাহার ঘোরতর প্রতিবাদ করিয়াছিলেন এবার তাহারাই এই আইনের উদ্যোগী সেই সময়ে ওইরূপ আইন প্রবর্তন প্রয়োজন কিনা

নামে মাত্র স্বেচ্ছায় এদেশে আসিলেও বস্তুত তাহারা প্রায় বিনা সন্মতিতে আনিতে হইয়া থাকে তাহারা জীবনের সর্বোৎকৃষ্ট পাঁচটি বর্জ্য এইদেশের এইদেশের কাজে ~ কাটাইয়া দেয় এই সময়ের মধ্যে পুরাতন সম্বন্ধ তাহারা ভুলিয়া যায় নতুন সম্বন্ধ আবদ্ধ হয় হয়ত এইদেশে ঘরবাড়ি বাধিয়া বসে অতএব আমার ন্যায় বিশ্বাস মতে তাহাদিগকে তাড়াইয়া দেওয়া উচিত নহে তাহাদের দ্বারা কাজ করাইয়া লইয়া পরে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 সহিত এদেশে কাটাইতে তাহাদিগকে বিতাড়িত করিবার উপযুক্ত কারণ তুমি কিছু নয় দশ বৎসর পূর্বে এরুপ নির্ভীক ভাষায় যিনি ভারতীয় গণের পক্ষ সমর্থন করিয়াছিলেন তিনি এবার নতুন বিলের খসড়া উপনিবেশিক পার্লামেন্টে পেশ পেশ করিলেন কিন্তু এটর্নি জেনারেল নহেন নেটালের বহু পদস্থ ব্যক্তি এবার এবার মত পরিবর্তন হইয়াছিল কিমাস্য মত কিমাশ্চমতপরম নতুন বিলের বিবরন পাঠ করিয়া লন্ডনের times and star প্রমুখ স্বনাম প্রসিদ্ধ সংবাদপত্র সমুহ নেটালপ্রবাসি ভারতীয়গণের প্রতি যথেষ্ট সহানুভূতি ~ প্রকাশ করিতে লাগিলেন star পত্র লিখিতেন নতুন বিলে ভারতীয়গণকে কৃতদাস করিবার আয়োজন হইয়াছে প্রস্তাবটি একান্ত গ্রহিত একান্ত গ্রহিত একান্ত গর্জিত ব্রিটিশ প্রস্তাব অপমানকর ~ অপমানকর প্রস্তাবিগণের প্রস্তাবিগণের কলঙ্কসুচক এবং আমাদের প্রতি উপেক্ষাজনক দক্ষিণ আফ্রিকার উপনিবেশিক শ্বেতাঙ্গ ব্যবসাদারদের বনেসুলভ বনিকসুলভ অর্থগ্রিহীতদার ফলে এত বড় একটা সংকট অন্যায় যাহাতে না ঘটে তৎপতি

উপনিবেশিক যাত্রীগণের বর্তমান মঙ্গল এবং ভবিষ্যৎ সুব্যবস্থা সম্বন্ধে প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্তও তাহারা নেটালে চুক্তিবদ্ধ শ্রমিক প্রেরণ বন্ধ করিতে বন্ধ রাখিতে পারেন এবারও শ্রীযুক্ত গান্ধী উপনিবেশিক সচিবের নিকট প্রতিকারপ্রার্থী রইলেন তিনি এই মর্মে আবেদন করিলেন যে প্রস্তাবিত বিলটি পরিত্যক্ত হোক বা অথবা ভারতীয় শ্রমিক আমদানির পথ রুদ্ধ হোক বিলাতি সংবাদপত্র সমূহে অনুকুল মন্তব্য পাঠ করিয়া তিনি আশা করিয়াছিলেন যে নতুন বিল নাকচ হইয়া যাবে কিন্তু প্রতিপক্ষের আয়োজন এমনই প্রবল যে শ্রীযুক্ত গান্ধির আবেদনপত্র বর্ণামুখে বলিয়া বাঁধের মত ভাসিয়া গেল বিলটা সম্রাটের সম্মতি লাভ করিয়া পাকা আইনে পরিণত হইল কর্মবীর কর্মবীর গান্ধী কিন্তু ইহাতেও হতাশ হইলেন না তিনি বুঝিলেন আরও কঠোর পরীক্ষা আসতেছে আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে শ্রীযুক্ত গান্ধী ভারতে প্রত্যাবর্তন করিলেন তিনি ইতিপূর্বেই দক্ষিণ আফ্রিকা প্রবাসী ভারতীয়গণের দুর্দশার কাহিনী বিবৃত করিয়া একখানা একখানা খোলা চিঠি ভারতীয় নেতৃত্বগণের নেত্রী গণের নিকট প্রেরণ করিয়াছিলেন তাহার অদ্ভুত আত্মত্যাগ অসাধারণ স্বদেশপ্রেমীর কথা এবং ~ নিষ্কলঙ্ক চরিত্রবলের পরিচয় বহু পূর্বেই ভারতবাসীর কর্ণে পৌঁছেছিল ভারতবাসী তাহাকে সাদরে বরণ করিয়া প্রীতির মাল্য প্রীতির মাল্য পড়াইয়া দিল তিনি বোম্বাই ও মাদ্রাজের শহরে মাদ্রাজ শহরে বিপুল অভ্যর্থনা লাভ করিলেন এই উপলক্ষ্যে তিনি নানা স্থানে সাধারণ সভায় প্রবাসী ভারতীয়গণের

দক্ষিণ আফ্রিকা দক্ষিন আফ্রিকা প্রবাসী অভাগা ভারতীয়গণের জন্য এদেশে সহানুভূতির স্রোত তর তর বেগে বহিতে বেগে বহিল ভারতীয় ভারতে আন্দোলনের সংবাদ রায়টার রয়টার এ অতি সংক্ষেপে বিক্রিতকালে নেটালে পৌঁছাল নেটালে শ্বেতাঙ্গ উপনিবেশিক নেটালে শ্বেতাঙ্গ উপনিবেশিক গণ শুনিলেন শ্রীযুক্ত গান্ধী ভারতে আসে এই মর্মে এই মর্মে পুস্তিকা প্রচার করিতেছিলেন যে নেটাল ভারতীয়গন হৃদবৃত্ত এবং পশুবধ ব্যবহৃত হইয়া থাকে তাহার প্রতিকার কিছুই নহে রয়টার ইহাও জানালেন যে বোম্বাইয়ের times of ইন্ডিয়া পত্র এই অভিযোগের তদন্ত প্রার্থনা করিয়াছেন. উল্লিখিত সংবাদ বারুদস্তুপের বারুদস্তুপের নিক্ষিপ্ত অগ্নি স্ফুলিঙ্গের ন্যায় নেটালের শ্বেতাঙ্গ সমাজের ঘোর জিজ্ঞাসা ~ জিঘাংসালন প্রজ্বলিত করিল তাহারা দক্ষিণ আফ্রিকার নানা স্থানে সভা আহ্বান করিয়া শ্রীযুক্ত গান্ধির বিরুদ্ধে আশেষ কুৎসা আশেষ কুৎসা অশেষ কুৎসা প্রচার করিতে লাগিলেন এবং তাহার উক্তির প্রতিবাদ করিতে প্রবৃত্ত হইলেন শ্বেতাঙ্গ সম্প্রদায়ের প্রজ্বলিত নেটালের নিরিহ ভারতীয়গণের ভিত্তি ভিত্তি উৎপাদন করিল. তারা শ্রীযুক্ত গান্ধীকে অবিলম্বে তথায় প্রত্যাবর্তন করিবার জন্য জরুরি সংবাদ পাঠাইলেন শরণাগত বৎসিল গান্ধী আর স্থির থাকিতে পারিলেন না. তিনি স্ত্রী পুত্রাদিসহ সত্তর দক্ষিণ আফ্রিকা যাত্রা করিলেন যে জাহাজে তিনি ডারবান পৌঁছেছিলেন এবং সেই জাহাজে সঙ্গে সঙ্গে ছয় শত ভারতীয় আরোহী লইয়া. আর একখানি জাহাজে ওই বন্দরে প্রবেশ করিল উভয় জাহাজে অনির্দিষ্ট উভয় জাহাজে অনির্দিষ্টর জন্য quarantine আইন অনুসারে যাত্রীদল সহ আটক রাখা হইল.

কলকাতায় বিশেষত মার্চ মাসের দিকে মানে মার্চ মাসের শেষে বা মধ্যিখানের দিক থেকে এই গরম আবহাওয়াটা তৈরি হতে থাকে তো তখন তাপমাত্রা থাকে মোটামুটি এই তিরিশ থেকে আটাশ এরকম তারপর মাস যত বাড়তে থাকে মানে মার্চের থেকে আসতে আসতে এপ্রিল মে জুন তখন সেই রান্না যে গরমের তাপমাত্রা আরো বেশি করে বাড়তে থাকে মানে এখন যদি আটাশ বা আটাশ থেকে তিরিশ Degree centigrade মতো থাকে তখন তাহলে ওটা বের হবে পঁয়ত্রিশ সেখান থেকে আস্তে আস্তে চল্লিশ এই গরমকালটা যেমন আমাদের maximum বেয়াল্লিশ এর বেশি ওঠে না আমাদের কলকাতায় গরম তো এই গরমকালটা যেমন আমাদের কাছে একটা খুব বিরক্তিকর weather মানে এত গরমে কাজ করাটাও একটা ব্যাপার মানে গরমে কি হয় লোকজন এত বেশি পরিমাণে অসুস্থ হয়ে পড়ে বিভিন্ন ধরনের রোগে ঘাম বসে জ্বর সর্দি কাশি এগুলো তো থাকে তাছাড়াও অনেকের সূর্যের তাপে মানে~ সূর্যে যাদের sinus problem থাকে তারা সূর্যের তাপে বিভিন্ন রকমের তাদের migraine এর বা মাথা ধরা যন্ত্রণা ইত্যাদি problem হয় কারো কারো ক্ষেত্রে sunstroke ও হয়ে যায় কারুর কারুর immunity power এতটাই কম থাকে যে তারা মানে মানে সামান্য হয়তো দূরে~ দূর মানে পাঁচ থেকে দুই minute এর দূরত্বে গেলেও তারা এমন ঘামতে থাকে যে তাদের শরীর মানে ভীষণ পরিমাণে দুর্বল হয়ে যায় মানে অসুস্থ হয়ে পরে তারা তো এই সমস্ত জিনিস থেকে আমাদের গরম কালে নিজেকে ঠিক রাখার জন্য বিভিন্ন রকমের precaution নেওয়া দরকার মানে যেমন বেশি করে করে জল খাওয়া দরকার

ঠান্ডা জাতীয় পরিস্থিতিতে মানে থাকা দরকার মানে যেমন হম কোনো গাছের ছায়ায় বা যেখানে যাচ্ছি সেটা একটু যাতে ছায়া দিয়ে যাওয়া যায় তাতে কি হয় শরীরটা একটু সুস্থ থাকে বিশেষ করে যাদের immunity power কম তাদের তো খুবই কাজে লাগে এর ছাড়াও এত এই সময় মানে দুপুরবেলা উষ্ণতা এতটাই বেড়ে যায় যে বিভিন্ন রকমের মানে এত শুষ্ক বায়ু বয়তে থাকে যে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 skin disease গুলো হয় সেগুলো থেকে আমরা protection নিয়ে সুস্থ ভাবে চলাফেরা করতে পারব এই সময় এই গরমকালটাই রাস্তাঘাটে চলাফেরাটাও একটা বিশাল মানে বড় ব্যাপার হয়ে দাঁড়ায় কারণ কি এতটা গরম বেড়ে যায় হম উপরে উপরন্তু মানে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 গরমকালটা এদিক দিয়ে আমাদের পক্ষে একটু খারাপই তো কিন্তু আমাদের এই~ এইখানে সুবিধা আছে যে এই সময় গরমকালে আমাদের

এছাড়াও বিভিন্ন ধরনের office যাত্রী যারা মানে যারা এত পরিশ্রম করে office এ যায় তারাও কিন্তু এই সময়টা একটু বেশিক্ষণ কাজকর্ম করতে পারে যেহেতু হম মানে দিনটা অনেকটা time সময় পাওয়া যায় আর কি আবার আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে শুধু এই সমস্ত মানে গরম

আজকে আমাদের আলোচনার বিষয় হলো বায়ু দূষণ উম আমরা জানি যে পৃথিবীতে কোনো রকম আহ জীব জন্তু বা কোনো রকম গাছপালা কিছুই